একটি-ই অ্যাঁ অনেকগুলি লম্বা লম্বা পোল রাখা রয়েছে।

এখানে পুরাতন ইট দিয়ে অনেক বছর আগের তৈরি একটি গুহার মত প্রবেশ করার জন্য গেট দেখা যাচ্ছে।

হাতটি ভেজা রয়েছে। বালতি লক্ষ্য করা যাচ্ছে। একটি নতুন গাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

এখানে - এ একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে মানুষটি হাতে একটি পেপার নিয়ে কিছু মাইক এর সামনে বক্তৃতা দিচ্ছে।

এখানে একটি টোটো লক্ষ্য করা যাচ্ছে।

আকাশ দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে ইলেকট্রিক তার দেখা যাচ্ছে।

এখানে-এ বিভিন্ন-ও রকম কাগজ দিয়ে বানানো জিনিস ঝুলানো রয়েছে।

এখানে একটি লাইট জ্বলছে পাইপ দেখা যাচ্ছে ।

এটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি শপ নিচে মার্বেল বসানো আছে।

এক এ নীল কালারের পোস্টার -এর লেখা রয়েছে রায়পুর গভারমেন্ট আর লেখা রয়ে ইনস্টিটিউশন --

উমম একটি মানুষের ঘাড়ে ব্যাগ রয়েছে ।